সুমিত হ্যাঁ বল

হ্যাঁ করা যেতে পারে কিন্তু সেটা করবো কবে আমরা, আমরা যদি মনে করি যে এই এক দু সপ্তার মধ্যে বা এক মাসের মধ্যে করবো তাহলে কোনো সমস্যা হবে কি? না সমস্যা কিছু নেই

হম তাড়াতাড়ি বলতে এখানে এক রাত্রি এক দিন বা দুই রাত্রি তিন দিন এরকম করা যেতে পারে তো তুই কি আগে দীঘা গেছিস এর আগে কখনো? হ্যাঁ একবার গেছিলাম আমিও গেছি একবার কিন্তু কোনটাতে যাওয়া সুবিধা হবে old দীঘা না new দীঘা কি মনে হয়?

হ্যাঁ আমিও শুনেছি যে old দীঘা তে যে সমুদ্রটা আছে সেটা অনেকটা গভীর সুতরাং সেক্ষেত্রে new দীঘা টাই ভালো হবে কি মনে হয়? হ্যাঁ এখানে মানে beach টা old দীঘাতে এতটাই deep রয়েছে সারা beach

থাকার ব্যাবস্থা আমার মনে হয় new দীঘাতেই ভালো হবে কেননা সেটা ওইগুলো রয়েছে

হ্যাঁ আমি তো একবার গেছি আমি যতটা জানি যে old দীঘাতে যে হোটেল গুলো আছে সেগুলো অনেক পুরোনো আর সমুদ্র সৈকতের কাছাকাছি old দীঘাতে কোনো হোটেল নেই কিন্তু new দীঘাতে গেলে এখন যে নতুন হোটেল গুলো হচ্ছে সেগুলো একদম সমুদ্র সৈকতে মানে হাঁটা পথ হ্যাঁ তো কি ভাবে যাওয়া যায় আমরা কি train এ যেতে পারি না আমরা বাস ধরতে পারি কি ভাবে গেলে সুবিধা হবে? হম আমার মনে হয় bus ধরে যাওয়াটাই ভালো কেননা ধর্মতলা থেকে অনেক bus আর train ধরতে গেলে তো train এর timing টাও আগে দেখে নিতে হবে In case দেখা গেলো যে train টা আমরা miss করে ফেললাম তাহলে তো আবার বসে থাকতে হবে তিন থেকে চার ঘন্টা তো সেক্ষেত্রে bus এ যাওয়াটাই সুবিধা হবে হ্যাঁ bus এ যাওয়া টাই সুবিধা যেতে যেতে প্রকৃতিটাও দেখা যাবে আর উম দূরত্বও তো খুব একটা বেশি না ওই তিন ঘন্টা মতো হম হম হম তাহলে bus এ যাওয়াটাই preferable হবে আর bus এ গেলে পর আমরা আগে থেকে ticket কেটেও নিতে পারবো কেননা এখন তো online এ হ্যাঁ সবরকমই পরিষেবা রয়েছে তো bus এর যে travel agency গুলো যেখানে আছে সেখান থেকেও আমরা ticket টা কেটে নিতে পারি না offline এ কাটা সুবিধা হবে? না offline তো তাহলে পরে হম ওইখানে গিয়ে তারপরে কাটতে হবে সেক্ষেত্রে একটা Time এর ব্যাপার থেকে যায় হ্যাঁ সেটা ঠিক আমি যদি আগে থেকে booking করিয়ে রাখি তাহলে ওখানে যে line গুলো পরে সে line গুলোও মানে avoid করা যাবে আমরা ঠিক সময়ে পৌছিয়ে আবার bus ধরে নিতে পারবো আর রাস্তা তো খুব একটা বেশি নয় রাস্তা তো তিন থেকে চার ঘন্টার রাস্তা আর train এ যদি যাবো মনে করি তাহলে কি কি সমস্যা হবে মনে হচ্ছে যদি আমরা ভাবি যে train এ যাবো তাহলে

time আনুমানিক দুরত্ব কত হবে দুইশ থেকে মানে একশো আশি থেকে দুইশ kilometer এর মধ্যে হবে দীঘা আমি যতদূর জানি তাহলে একশো আশি থেকে দুইশ kilometerতো হম bus এ আরাম সে যাওয়ায় যায় আর এখন তো bus এর অনেক পরিষেবা ভালো হয়ে গেছে plus bus এর যে sit capacity যে গুলো আছে সেগুলোও অনেক ভালো train এর তুলনায় ভাড়া তা হয়তো একটু বেশি পড়বে সেক্ষেত্রে হ্যাঁ ভাড়া আর আমরা যে ওখানে যাবো ওখানে গিয়ে থাকার যে ব্যাবস্তা করবো বলছি সেক্ষেত্রে হোটেল কীভাবে book করা যাবে হোটেল কি ওখানে গিয়ে বুক করবো না online থেকে book করা যাবে তুই যখন গেছিলিস তো সেই সব হেটেলের কোনো details বা experience কোনো কিছু আছে? experience ওই ভাবে নেই আগে তো হম আমরা যখন একবার গেছি তখন তো slot যেগুলো থাকে হম সেগুলোতে গিয়ে ওই tourist lodge থেকে ভালো মানে ভালো কিছু হোটেলও tourist lodge যেটা আছে সেটা তো মনে হয় সরকারী পরিষেবা যে tourist lodge থাকে বা আরো যে dormitory type যে room গুলো থাকে সেগুলো সরকারী পরিষেবার মধ্যে থাকে সেখানে তো ভাড়া নিশ্চয় মনেহয় কম হবে এমনি private হোটেলের থেকে হ্যাঁ ভাড়া তো কম হবে হম তবে পরিষেবাটাও হয়তো private এ একটু ভালো হবে আমি আমি যখন গেছিলাম একবছর আগে দীঘা তখন আমি যে হোটেলে ছিলাম সেটা ছিল পিন্কন হোটেল তো সেই হোটেলটা সমুদ্র সৈকতের খুব কাছাকাছি এবং যদি balcony তে যাই বা ছাদে যায় তো সেখান থেকে সমুদ্রটা খুব ভালো ভাবে দেখা যায় তো সেটা কি book করা যেতে পারে মানে সেটা কি book করবো? ভাড়া কিরকম? ভাড়া per night হম এগা এগারোশো থেকে বারোশো টাকা পরবে একজনের

এবার এগারোশো টাকার মধ্যে সকালে শুধু breakfast টা দেবে lunch আর dinner বাইরে করতে হবে বা আমরা যদি মনে করি যে হোটেলের মধ্যেই নেব lunch ও নেবো বা dinner ও নেবো সেক্ষেত্রে সেটাও তারা provide করে হ্যাঁ অসুবিধা নেই

আমার মনে হয় দুইরাত্রী তিনদিন করাটাই better কেননা ঐখানে কিছু হম

side seeing বলতে এর আগের বার আমি যখন গেছিলাম side seeing সেরকম ভাবে কিছু যাওয়া হয় নি কারণ আমাদের কাছে সময় খুব একটা বেশি ছিল না তো তুই তো গেছিলি তা ওখানে কি কি side seeing আছে মানে তুই কোথায় কোথায় গেছিলি? ওখানে অমরাবতী lake রয়েছে তারপর একটা মেরুন aquarium রয়েছে ঠিকআছে

একটা সর্প উদ্যান রয়েছে science park ও আছে এইগুলো ঘোড়া যেতে পারে তাছাড়াও আরেকটা যেটা ভালো রয়েছে আর কি সেটা হচ্ছে মোটামোটি ওই চার থেকে আট kilometer এর মধ্যে ঠিকআছে ওড়িষার উদয়পুর সৈকত রয়েছে তা ওইটাও যাওয়া যেতে পারে

আর ওখানে নাকি একটা মন্দিরও আছে আমি যতদূর শুনেছি চন্দনেশ্বর মন্দির একটা আছে সেখানেও কিন্তু যাওয়া যেতে পারে

সকালের দিকেই বেরিয়ে পড়লেই হয় সকালের দিকে বেরিয়ে তাহলে আমরা দশটার মধ্যে ধর্মতলা পৌঁছলাম তারপরে bus ধরলাম bus ধরে আমরা একটা বা দুটোর মধ্যে পৌছিয়ে গেলাম দীঘা সেটা করলেও হয় অসুবিধার কিছু নেই তাহলে সেই দিন টাও আর কি ঘোরা হবে হম হম হম সেই দিন কি যাওয়ার পরে আর ঘোরার mood থাকবে তার কারণ একটা journey হবে journey করে গিয়ে তারপরে আবার উম ঘোরাঘুরি খুব একটা তো ঘোরাঘুরি না তিন থেকে সাড়ে তিন ঘন্টার তো journey ওইখানে গিয়ে কিছুক্ষন দেখা গেলো হম দু তিন ঘন্টা একটু রেস্ট নিয়ে তারপর না হয় আমরা আমরা এরকমও তো করতে পারি যে আমরা ওখানে গেলাম যাওয়ার পরে দুই তিন ঘন্টা rest করলাম rest করার পর সন্ধাবেলাতে হম সমুদ্রের হম তীরে গেলাম মানে যে beach আছে সেই beach এর ধরে গেলাম ওখানে কিন্তু সন্ধাবেলায় beach এর ধরে বসে থাকতে খুব ভালো লাগে আর সমুদ্রের ঢেউয়ের যে আওয়াজটা আসে সেই আওয়াজটা কিন্তু unique আমি এর আগের বার গিয়ে কিন্তু experience করেছি বেশ ভালো লাগে এটা করা যেতে পারে তবে সেই সঙ্গে ওইখানে টা কাঁকড়া ভাজা বা ওই টাইপের ভাজাভুজি হ্যাঁ হ্যাঁ ওখানে সমুদ্রের অনেক রকমের মাছও পাওয়া যাই তো মাছ পাওয়া যায় কাঁকড়া পাওয়া যায় সেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে আমার যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে পমফ্রেট মাছ, পমফ্রেট মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে সমুদ্র সৈকতে আচ্ছা আমি কিছু train দেখছিলাম আমরা যদি In case bus এর plan টা drop করি তা সেক্ষেত্রে কিন্তু তাম্রলিপ্ত express পাহাড়ীয়া express তারপরে কান্ডারী express এই train গুলো কিন্তু আছে সকাল থেকে সকাল ছটা পঁয়ত্রিশ minute এ তাম্রলিপ্ত আছে পাহাড়ীয়া আছে সাতটা পঞ্চাশ minute কান্ডারী আছে দুটো পনেরো minute এ এই train গুলো কিন্তু আমরা চিন্তা ভাবনা করতে পারি কারণ এই train গুলোর কিন্তু মানে খুব একটা ভীড় হয় না একদম ফাঁকাই যায় কি রকম time লাগবে train এ? train এও তিন ঘন্টা time লাগবে তিন ঘন্টা থেকে তিন ঘন্টা দশ থেকে পনেরো minute তবে সব train গুলোই হম সকালের দিকেই নাকি?

এগারোটা দশে আছে এগারোটা দশে আছে super AC express ওটা দেখা যেতে পারে ওটা কোথা থেকে ছাড়

হাওড়া থেকে তাহলে আমরা এমন করি যে bus এর টিকিটটি আমরা offline এ গিয়ে কাটি online এ কাটি না এবার দেখা গেলো যে bus এর পরিষেবা আমাদের ওখানে ভালো লাগলো না তাহলে আমরা সেখান থেকে ধর্মতলা থেকে আবার হাওড়া ও চলে আসতে পারি সেই time এর মধ্যে করা যেতে পারে তবে সেক্ষেত্রে তো একটা মানে বেশ ভালো একটা time হাতে নিয়ে বেরোতে হবে আর তাছাড়াও এখান থেকে হালিশহর থেকে আমি যাবো শিয়ালদহ শিয়ালদহ থেকে তারপরে আবার হাওড়া ও যেতে হবে হম সেক্ষেত্রে দূরত্বটা অনেক বেশি হবে আচ্ছা আমি আমি যদি ধর্মতলা যায় তাহলে আমি দমদম থেকে যাবো কিন্তু সেক্ষেত্রে তুই কি করবি তুই কি দমদম হয়ে আসবি না সোজা না ধর্মতলা তে গিয়ে পৌছবি একদম bus এ যাওয়া হয় দীঘায় হম তাহলে পরে হম দমদম থেকে by road এ চলে যেতে তাহলে একটু advance এ এলি তারপর আমরা দুইজন মাইল একসাথে দমদম থেকে চলে গেলাম সেটা সুবিধা হবে আর যদি টিকিট আগে থেকে কোরিয়া রাখি তাহলে তো ওখানে line এর কোনো সমস্যা হবে না আগে থেকে আমরা পৌছিয়ে যেতে পারবো সেটা করাটাই better হবে আচ্ছা আর হোটেল তা কি করবি তাহলে হোটেল টা কি book করে রাখবি? হ্যাঁ আমি book করে রাখবো আমাকে just phone number টা ঠিকআছে আমি যে hotel ছিলাম পিঙ্কন বলে যে hotel ছিলাম সেই hotel details আমি পাটিয়ে দেব তোকে phone number ও পাটিয়ে দেব তুই তাহলে যখন একটু সময় পাবি তুই উম ইয়েটা ticket ইয়ে room যেটা আছে সে room টা book করে রাখবি তাহলে আমাদের সুবিধা হবে একদম তাহলে beach এর side এর যে room গুলো হয় ঐগুলো book করো। তাহলে পরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যাতে একদম balcony তে বসে বা যাতে balcony তে বসে বা ছাদে উঠলে একদম সমুদ্র সৈকত দেখা যায় সেই রকম হোটেল গুলো হলে ভালো হয় আর কি আর ওখানে আমরা পৌঁছলাম তো আমরা next দিন তো ইয়েতে বোরোবো side seeing যদি বেরোয় তো কীসে যাবো মানে ওখানে কি গাড়ির ব্যাবস্তা করে রাখবো না কোনো এমনি public vehicle যে গুলো আছে সেগুলো তে বেরিয়ে যাবো

সেক্ষেত্রে খরচ টা কিন্তু একটু বেশীই পড়বে গাড়ী book করলে কারন হম tourist যখনি দেখবে তখনই ভাড়াটা ওরা বেশী বলবে বেশী পড়লেও কিছু করার নেই কেননা বারবার যদি আমরা হম vehicle change করি একবার মানে কিছু দূর গিয়ে গিয়ে সেক্ষেত্রে আমাদের ঝক্কিটাও বেশি পড়বে আচ্ছা আর ওখানে উদয়পুর যে beach আছে সেই beach এ গিয়েও কিন্তু হম হম bike ভাড়া পাওয়া যায় তো আমরা যদি bike টা নিয়ে নি bike নিয়ে কিন্তু আমরা আরামসে হম ঘুরতে পারবো ওখানে কিন্তু সারাদিনে পাঁচশো টাকা বা ছয়শো টাকা bike ভাড়া পাওয়া যায় তো সেক্ষেত্রেও কিন্তু সুবিধাই হবে সুবিধা হবে কিন্তু রাস্তা জানাটাও দরকার হম রাস্তা জানা এখন তো map হয়ে গেছে google map হয়ে গেছে navigation on করে দিলে রাস্তা গুলো জানা যাবে হ্যাঁ তবে হম গাড়ী book করলে পর guide এর মতোওরা ইয়ে করতে পারবে বলে দিতে পারবে মানে এই জায়গাতে মানে side seeing টা করলে ভালো হবে বা কোন জায়গাতে যাওয়াটা better হবে সেটা ওরা বলতে পারবে সেটা হয়তো আমরা জানতে পারবো না হ্যাঁ নতুন কিছু যদি হম হম মানে spot থাকে ওইখানে সেইগুলোও হম হম হম আর এখন তো এখন তো শুনেছি যে হম ওখানে একখানা মন্দিরও রয়েছে তো মন্দিরটা যদি হয় তাহলে তো tourist বাড়বে এখন দীঘা তে তো

পুরীর আদলে যে মন্দির আছে জগন্নাথ দেবের মন্দির সেই রকম একখানা মন্দির তৈরী হচ্ছে অনেক বড়সড়ো মন্দির তো এইরকম মন্দির যদি তৈরি হয় তাহলে tourist কিন্তু আরো অনেক বেড়ে যাবে তাহলে পরে হম main কি ঠিক হলো? তাহলে আমরা

আর ওখানে হোটেল নিয়ে নেবো আগে থেকে হোটেল book করা থাকবে তো হোটেল book করা থাকলে তো আর কোনো সমস্যা হবে না আর ফেরার সময় তখন দেখবো যে ফেরার সময় bus এ সুবিধা হবে না train এ সুবিধা হবে তবে যদি দেখি যে আমাদের সময় মতো train আছে তাহলে আমরা train এই ফিরে যাবো আর যদি দেখি যে সময় মতো train নেই

হম হম আর back করার পর আমরা যদি দেখা গেলো যে রাত্রি বেলাতে ফিরছি মানে ওখান থেকে বিকাল বা সন্ধ্যা বেলাতে bus ধরলাম তো আমাদের ফিরতে ফিরতে তো রাত্রি হয়ে যাবে তো রাত্রীবেলায় তুই কি আর বাড়ী ফিরবি না আমার বাসা তে থেকে যাবি দমদম এ?

তুই না হয় রাত্রি টা আমার বাসায় থেকে গেলি তারপর সকাল বেলায় হয়তো বাড়ী ফিরলি

হম হম কারণ আমরা যদি ধর্মতলা যায় বা train এও যদি ফিরি তো হাওড়া থেকে ফিরতে ফিরতে আরো একঘন্টা লাগবে তো সেক্ষেত্রে রাত্রী অনেকটাই হয়ে যাবে তো সেক্ষেত্রে হম দমদম এ hold করাটাই better হবে আর ওখানে গিয়ে কি কি খাবি তাহলে? গিয়ে main দিঘা special কি খেতে ভালো লাগে আমার যেমন পমফ্রেট খেতে ভালো লাগে পমফ্রেট মাছ তোর তোর কোন মাছ খেতে ভালো লাগে benfish আমার মাছ মোটামোটি তো হম সবই খাওয়া হয় ওখানে main যেটা খাওয়া হয় না সেটা তো বললাম ঠিকআছে এবার এবার এবার গিয়ে কাঁকড়া খাবো কাঁকড়া টা খেতেও ভালো লাগে

ঠিকআছে সুমিত পরে আবার কথা হবে আগে এদিকে ঠিক করি তারপর তাহলে এই কথাটাই রইলো